এখানে একটি পাথরের সিঁড়ি দেকা যাচ্চে এখানে একটি দরজা দেকা যাচ্চে।

এখানে একটি গর দেখা যাচ্চে গরটির ভিতরে অনেক মানুষ দেখা যাচ্চে ।

রেস্টুরেন্ট -টির ভিতরে একটি এ_সি লাগানো আছে দেখা যাচ্ছে একটি টি_ভি দেওয়ালে লাগানো আছে দেখা যাচ্ছে।

জলাশয়টির জল অনেক পরিষ্কার এখানে অনেক গাছপালা দেখা যাচ্চে গাছপালাগুলির সায়া জলাশয়টিতে এসে ভেসেছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠটিতে একটি ব্রেঞ্চ দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেকা যাচ্চে।

এ-এখানে ঘরটির পিসে গাস দেখা যাচ্ছে এখানে সামনে মা-মাটিতে ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে।

একানে কোনায় আকাশ দেখা যাচ্ছে।

দোকানটির ভিতরে দুটি লাইট জ্বালানো আছে দেখা যাচ্ছে।

অন্য একজন মিস্ত্রি এই দরজায় কিছু কাজ করছেন।

এখানে সামনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে চারিপাশে রাস্তা দেখা যাচ্ছে।

রাস্তায় রাস্তাটির আগে একটি গর দেখা যাচ্চে রাস্তাটির দুপাশে অনেকগুলি উম-ম-ম দেওয়া ।